তার সাথে দুলনাও রয়েছে যেখানে বাচ্চারা খেলা করছে।

গলির মধ্যে আমি একটি ওষুধের দোকানের দৃশ্য দেখতে পাচ্ছি।

ভেতরের দিকে আমার ওষুধের স্টাইক রাখা দোকানে ঢুকতে বাঁদিকে অনেকগুলো হ্যাঙ্গার ইউস বা কারণ হচ্ছে কীভাবে অনেকগুলো রোগ থেকে সুস্থ থাকা যায়।

পিছনে ডক্টর আরেকটি প্রিটি কুকুরকে চিকিৎসা করছেন এবং ওর মালিক বসে অ্যা আছেন সাইড এ।

ছবিটির মধ্যে আমরা একটি স্কুলের দৃশ্য দেখতে পাচ্ছি।

এবং খুব সুন্দর করে সাজানো আছে বিভিন্ন গাছপালা উপরে গাছ তারপরে উঁম গাছ এবং কলা গাছ।

ছবিটির মধ্যে আমরা একটি ছোটো উডেন শপ দেখতে পাচ্ছি।

দোকানটির মধ্যে একটি স্ট্যান্ড ফ্যান রয়েছে পিছনে দিকে ফ্রিজ চারটে কোল্ড ড্রিংকস রয়েছে এবং পিছনে দিকে অন্যান্য জিনিস ঝুলানো রয়েছে খাবার দাবার।

ছবিতে সাদা ঘরের মধ্যে একটি ছবিও আটকানো আছে সবিটির মধ্যে সামনে যে একটি টেবিল রয়েছে যার মধ্যে অনেকগুলো জলের বোতল।

স্কুলটি খুবই ছোট হয়ত প্রামারী ওয়ান ক্লাস ওয়ান থেকে ফাইভ কিন্তু এর মাঠটা অনেক বড়।

যেখানে অনন্ত বাচ্চারা স্ট্রাট করে খেলা করে এছাড়াও অনেকগুলো উ সাইডে আ দোলনা দেখতে পাচ্ছি।